আমার তো মনে হয় যে ফটো ফটো দেখালো ওইসব মিথ্য

ফটো ফটো ও ভুল দেখিয়েছে না রাজশ্রীর বর কিন্তু বলল যে ওটাই

মনে হচ্ছে বলল যে দেখেছে বোধ হয় তো ছেলেটাকে মনে নেই ঠিক কি কি বলেছিল, তবে মনে হচ্ছে যে ওই ছেলেটার কথাই বলল যে হ্যাঁ এই ছেলেটাই দেখেছিল ও মাল একদম আটঘাট বেঁধে গিয়েছে হ্যাঁ

একে তো আঠার বছর হয়ে যাওয়া মানে ওর কথাটাই চলবে তার ওপর আবার registry করে গেছে কথা হয় না মওজ আমারো এর আগে প্লানিয়া

আমারো এরাম plan আছে এই বিয়েতে খাওয়াবি না একদিন আসবি খাইয়ে দেবো

ওটা হতেও পারে নাও হতে পারে বলছে যে করবে অল্প লোক নিয়ে আবার আমার কথা ভেবে আমি খুব কষ্টে বিস্টে থাকবো তো আবার নাও হতে পারে এমনি বাড়িতে আসবে একদিন খাইয়ে দেবো এমনিতে যাব আর খাওয়া দাওয়ার ব্যাপারটা বলছি না একটু বউভাতে গেলে অন্যরকম ভাবে যেতাম না হ্যাঁ ওসব বাদ দে তো কারো মাথায় থাকবে না একটা ব্যাপার ওরকম ব্যাপার মানে কি করব বল তো হ্যাঁ আমি যদি বাড়ি থেকে বলি সেটাও আস্তে আমার অনেকটা দেরি হবে তোর বউভাতে গেলে আমার অনেক দেরি হবে আস্তে আর তার ওপর তুই সবে সবে পালিয়েছিস আর তারপরেই দু একদিন পরেই আমার একটা বন্ধুর বৌভাত তাহলে ব্যাপারটা একটু কেমন কেমন মতো না

ও ওটাই বলছি যে ওর সাথে তো মনে হয় কেউ contact ফনট্যাঁক করে না আমরাই একটু ফোন করে করে জপাই তাও যদি আমাদের একটু পরিবারের লোক ভেবে যদি কিছু মুখ থেকে আমরা কিছু কথা বের করতে পারি যে এরাম করে কেরাম করে ভালো হলে তো অবশ্যই ভালো কিন্তু খারাপ হলে তো আর ওর বাড়ির লোকের কাছে বলতে পারবে না যে আমার সাথে এরম করে

সব সময় তো থাকে আর উম কাজে যায় না নাকি কাজেও তো যায় এবার একবার ফোন করে দেখতে হবে একা থাকে আমার থেকে কি নাম্বার টাও না নিয়ে নেয় ও সোনালীর সাথে একটু কথা বলব সোনালী সোনালীর কাছে ফোন নাম্বারটা হচ্ছে যে আমার কাছে দুখানা সোনালী বলে save করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সোনালীর হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা ওর বরের ফোন নাম্বার কোনটা মানে ওকে ফোন করলে পাওয়া যাবে দেখতে হবে আমাকে কারণ ওর দুটো নাম্বার একটা সোনালী বলে save করা আছে আর একটা সোনালী হোয়াটসঅ্যাপ বলে save

জানতিস না সেবারে বলল তো

আর আর একটা যেটা এমনি সোনালী বলে save করা আছে ওটা ওর নাম্বার এবার ওই নাম্বার টা বর নিয়ে নিয়েছে কি কে জানে হ্যাঁ ফোন করে দেখবি ফোনে আর আমাকে নাম্বার এর last এর পাঠাবি তো আমি একবার ওকে message করেছিলাম হোয়াটসঅ্যাপ এ

হ্যাঁ পাঠালে না ওর মামি ছিল বলে মনে হয় পাঠাইনি একবার আমরা আমাদের দুজনকে কথা বলতে হবে না আমাদের দুজনকে পাঠালেও কি আমরা পরে বাড়িতে দেখাবো না একটা মামি জিজ্ঞাসা করছে আর একটা বোন জিজ্ঞাসা করছে তা আলাদা ব্যাপার না দুটো দেখ আমার I Think তুই এমনি টাইম করে ফোন করিস আর আমাকে কনফারেন্সে নিয়ে নিস সকাল হলে হম বউ মানুষ সবসময় সময় হবে না কখন ফোন করলে সময় হবে কে জানে

না না ওর তুই আর কোথায় এখন বৌ মানুষ

হ্যাঁ এই দুপুরবেলার টাইম টায় ফোন করলে যেহেতু দুপুরবেলার টাইম টায় সবাই খেয়ে গিয়ে সোয় মানে একদম সাড়ে তিনটে চারটার সময় ফোন করলে ঘুমাবে না এই ধর দেরটা দুটো ফোন করলি দেরটা perfect ওই টাইম টায় অনেক কারোর বাড়িতে খাওয়া দাওয়াও হয় ওই জন্য তো সকাল থেকে রান্না আর তারপরে হলো খাওয়া দাওয়া ঘুম তারপর বিকেল টাইম টায় কড়লে হতে পারে সাড়ে চারটার দিকে

কি জানি জিজ্ঞাসা করা হবে হা ওর বর যদি না থাকে proper mood নিয়ে ওদের তো এখন রোজা চলছে ওদের তো এখন খাওয়া-দাওয়া হবে না

মনে হচ্ছে আজকে আমার ঘুম হবে না আজকে ফোন করবি কনে সেই পাঁচটা থেকে পড়া আছে পনে পাঁচটায় বেরোব পরপর চার-পাঁচবার যদি ফোন না ধরে তাহলে ঘুমিয়ে পড়ব ফোন তুলবে বলে মনেও হয় না কথা হয়ে যাওয়ার পরে পরে তো ওকে একবার ফোন করেছিলাম ও আর ফোন টোন তোলেনি সে তো এখন ভোরবেলা খায় আর সারাদিন কিছু খায় না না ওরা খায় না ওরা একবারই খায় ভোরবেলা ভোরবেলার চারটে সাড়ে চারটার দিকে খায় তারপর আর সারাদিন জল ফল কিছু না প্রথমে লাবণ্য বলেছিল খ্রিস্টান ওটা হলে তাও ঠিক ছিল একটু হলেও ঠিক ছিল

কি করবি তাহলে এটার পরে হ্যাঁ হম না আমাদের এখানে যেমন সেরকম কোন উপোষ করল উপস তো ঘুমতে নেই তোদের ওদিকে তাহলে ঘুমোতে নেই ওদের হয়তো কিছু নেই হম একদম ভোরবেলা করে ওই আস্তে খালি উঠে পড় খাওয়ার সময় হয়ে গেছে না কি ওরা যেটা বলে না

খালি ভোরবেলা করে রোজ ওটা বলছে খালি ভোর বেলা করে খাও আর না খায় উপোস করলে নিরামিষ খায় ওদের অরকম নিরামিষ খাওয়ার কোন বালাই নেই

আমাদের তো ওই দিনটা একদিন না খেয়ে থাকতে হবে অঞ্জলি দিলে তাহলে যদি অঞ্জলির কোন ব্যাপার থাকে

সব সময় সব সময় হয় না মানে প্রত্যেকটা উপসে খা

কিছুদিন আগে কি একটা উপশ গেলো তোর পরের দিন ছিল না শিবরাত্রি তেই মনে হয়

ওই একাদশিগুলো ওই ফোনে ফোন করিস নি তুই মানছে মানছেই ফোন করেছিল না আমি কলেজ গেছিলাম হ্যাঁ ফোন করেছিলাম তো ফোন তোলেনি দুবার করেছিলাম তো

ওকে অনেকে ফোন করে ও ফোন

ওই চেঙরা হয়তো silent করে রেখেছিল ওই ফোনটা তো বাড়ির জন্যই তো হম রাখা হয়েছে ও সব সময় নিয়ে রাখবে আর সব সময় তোমরা ফোন ও রাখল যতক্ষণ ও বাড়িতে থাকলো ফোন ঘাটলো ঠিক আছে তারপরে আবারো ফোন যখন

আমি তো এসে দেখলাম ফোন তা silent সামনেই ছিল silent করা ছিল কিনা দেখিনি কিন্তু ফোন টা সামনেই পরে ছিল তাও ধরেনি মাকে উঠে বললাম মা বলে যে না আমি তো সকাল বেলাই সবই জানতে পারলে আমি রহা কে খুঁজছি তো

তাহলে ও সারাদিন করে কি সারাদিন গেম খেলে অফলাইন গেম খেলে আমি নেট দিই নেট নিয়ে কি করে ভগবান জানে game খেলে মাঝে মাঝে আবার মাঝে মাঝে গেম ও খেলেনা হোয়াটসঅ্যাপ আছে hide করা না না নাম্বার কথা দিয়ে পাবে হ্যাঁ বাবার ফোনে বাবা ওই হোয়াটসঅ্যাপ টা তাহলে কি অন হয় সৌভিক হয় না জামায় হয়

বাবার হোয়াটসঅ্যাপ টায় বাবাও মাঝে মাঝে অন হয় তাই বেশিরভাগ সৌভিক সে সৌভিকই অন থাকে উহ রাত্রেবেলা করে কড়িস তো না রাতের বেলা মানে একবার message করেছিলাম সেই ভিডিও টার জন্য সেই শুভশ্রীর সেই ভিডিও টার জন্য হম ওই বাবা সাতটার সময় বাড়ি চলে আসে আর ও

মধ্যা কথা ওর কাছেই থাকে ওই হোয়াটসঅ্যাপ টা বাবা মাঝে মাঝে জন্য massage করেছিলাম গেম খেলার জন্য massage করেছিলাম একবার তোকে ফোন করেছিলাম তুমি মনে হচ্ছে পরতে গেছিস আর বললি আর গেম খেলবি না বাড়ি এসেও ততক্ষণ সৌভিক কে বলতে বললি কে একটা গেম চালিয়েছে তারা আর নেই

বলে থাকলে পরে খেলবো দিদি এলে

বাবার তো নেট একদম বিচ্ছিরি নেট এয়ারটেল না

এয়ারটেল sim ছিল অফিস থেকে বলে দিয়েছে যে BSNL sim নিতে হবে বা present out মারে না

খারাপ নেট চললে বেকার কি হবে হম ওটা কিছু করার নেই খারাপ নেট এই করতে হবে মানে আমি যদি নেট নেই তবে আমার নেট ভালো চলে খুব খারাপ চলে না ওর যেমন খুব খারাপ চলে একদম কিছু করা যায় না আমি নেট নিলে অত খারাপ অবস্থা হয়না আমার মোটামুটি চলে যায় আমার যেমন দেড় জিবি নেট শেষ হয়ে যায় একদম কিছু করতে পারছি না তখন ওটার থেকে নেট নিয়ে দেখি বেস ভালই চলে নিজের ফোনে চলেনা হটস্পট দিয়ে চলে উম আহ এইজ হচ্ছে তারমানে এখন হবেনা বাইরে যা তোর ফোন আর ওই problem টা হতো হচ্ছিলো ওই যে কি নেট চলছিল না হচ্ছিলোনা হ্যাঁ আজকে সকালে হচ্ছিলো ফোনটা এমনি problem হচ্ছিলো ঐজন্য আমি শুক্রবার দিনকে reset মেরে নিয়েছি ফোন তো চেঞ্জ করে নিতে পারতিস বল্লি চেঞ্জ করে নেবো

এইতো বলি ফোনটা চেঞ্জ করে নেবো আপাতত দেখিনা এই reset মারলাম এর পরে দেখি কিরকম অসবিধা হলে এক্সচেঞ্জ করতে হবে হম এক্সচেঞ্জ করলে এবার নতুন ফোন দিবে তো

আর যদি ওরকম হয় তাহলে দেখবো না এখন মোটামুটি ঠিক আছে আর নেট ফেটের problem এখন জিওর নাকি কাজ হচ্ছে ওই জন্য নেটের বেশি problem হচ্ছে সেই অনেকদিন থেকেই শুনছি hello

আমার ওই না আমার এমনি হয়না মাঝে মাঝে যখন সন্ধ্যা বেলায় গেম খেলতে খেলি তখন দেখি সেই টাওয়ার একদম থেকেই না গেম খেলতে মাথা গরম হয়ে যায় ঐজন্যে যদি আমি খেলি তো সকাল বেলা আমি রেঙ্ক খেলি আর সন্ধেবেলা নেটের অবস্থা খারাব থাকে বলে ক্লাস পরে রেঙ্ক খেলি শুধু মাইনাস হয়ে যায় গেম uninstall মেরে দিএছিস reset হয়ে গেছিলো

reset মারলে সব ডিলিট হয়ে যাবে

মরণ তা রাতে গেম খেলা হয়না বেকার সেই গেম খেলার মত কতক্ষণ কি খেলব হম কেউ না থাকলে গেম খেলা ঠিক মজা আসেনা

কথা বলিনি বলে গালাগাল রাত্রের দিকে গেম খেলছিলাম যা গালাগাল গুলো করছিল আমি তো জীবনে মারতে পারিনি দুজন মিলে একটাতে তারপর তো গেম খেলা ছেড়ে দিলাম এখন গেম টা এত বাজে করে দিয়েছে যারা আগে সারাদিন গেমে ডুবে থাকতো তারা এখন আর গেম খেলে না এখন সব অন্য নেশা হয়ে গিয়েছে এখন সব গাঁজাখোর হয়ে যাচ্ছে হম অনেকে অনেকে আবার তোর মত হয়ে যাচ্ছে দেখেছিস তাই জন্য বিয়ে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে মানুষের জীবন থেকে প্রথমে বিলুপ্ত হল পাড়ার খেলাগুলো প্রথমে সেটা গেল সবার কাছে ফোন এলো ফোনে আস্তে ওই খেলাটা উঠে গেল সবাই ফোনে free fire খেলত pub G খেলত তারপরে আখন সেটাও গেল এখন তাহলে হচ্ছে টা কি এখন শুধু ওই ওই হচ্ছে

তুই যেটা করছিস ওই আমাকে তুই আর বেস্ত টেস্ট পাস্ ফোনে ফোন করি যে আমি তোকে বেস্ত পাবো তোকে আমি আর ফোন করি না আমার দরকার থাকলে আমি মামীকে ফোন করি

হ্যাঁ ওই জন্য আমি তোকে তো আমি ফোন করিনা আমি তো এই নাম্বারটা মামি বলে সেভ করা আছে আর ওই নাম্বারটা সাথী বলেছে করা আছে মা যদি ফোন টোন করতে বলে এখন তাহলে আমি তাহলে সাথির ওই করেই

সব সময় বলে যাচ্ছে ফোন কর ফোন কর এবার যখন তুই আমাকে ফোনটা করছিস পিসি আসছে তখন মাসির বাইরে যাচ্ছি মাসি ডেকেই যাচ্ছে দেখেই যাচ্ছে মা আর আসছে না তারপরে ওই ফোনটায় ফোন করছি মায়ের আস্তে আস্তে ফোন কেটে গেল হ্যাঁ না তার আগে যখন আমাতে করেই তারপর ওতে করলি সঙ্গে সঙ্গে তখন যে বাইরে থেকে আসতে আসতে ফোন কেটে গেল মানে আমাকে ফোন করতে এল এসে আবার গেল আবার ফোন করছি ফোনটা বেজে বেজে কেটে গেল তখন এলো হাতে নিয়েছি ধরবে বলে তখন ফোনটা কেটে গেল তারপরে আবার ঘরে রেখে দিয়ে আহ বাথরুমনে ঢুকেছি তখন আবার ফোন করেছি হয়ে গিয়েছে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে ওকে যদি ফোন করিস তো কর তুই আজ তাহলে রাখ আমি তোকে এমনি ফোন করে তোকে ফোন করছি হ্যাঁ এই এই নাম্বারেই ফোন করবি ঠিক আছে

হুম হ্যা আমি আকবর বলছি, কে বলছেন, দাদা আমি শামিমা বলছি, ও আচ্ছা আচ্ছা হ্যা শামিমা দিদি বলুন

হ্যা